সামনে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি বিল্ডিং দেখা যাচ্ছে বড়ো বিল্ডিং --

এখানে একটি সুন্দর গ্রিল -এর গেট দেখতে পাসি গেট -এর মধ্যে অনেক ডিজাইন করা।

আমি দেখতে পারসি এখানে একটি চায়ের দোকান আসে।

একটি টেবিল আসে একটি চা বানানো ইয়ে আসে কারেন্টের বোর্ড আসে।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি ঘরটা অনেক সাজানো দুটো ছেলে বাচ্চা ছেলে দাঁড়িয়ে আসে।

এখানে একটা জিম করা মেশিন আসে।

একটা গাড়ির মধ্যে অনেক লোগ আসে লোকগুলো লাল কালারের জামা পরসে।

এটি একটি সোপা আসে একটি টেবিল আসে টেবিল -এর মধ্যে বোতল আসে।

এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার পাশে কিসু লোক দাঁড়িয়ে আসে।

এখানে একটি পাকা রাস্তা দেখতে পাচ্ছি।

বন্যার মধ্যে একটি বড় বাস দাঁড়িয়ে আছে একটি অল্টো দাঁড়িয়ে আছে।

এখানে একটি এস_বি_আই কর্নার এস এস্টেট ব্যাংকের এ_টি_এম দেখতে পাচ্ছি।

এখানে একটি তিন তলা বিল্ডিং দেখতে পারসি।

কিসু লোক লাইন দিয়াসে ভিতরে যাবার জন --